সামনের দোকানটা খুব সুন্দর পুষ্প লন্ড্রি এখানে সমস্ত প্রকার কাপড় ধোলাই রিপারিং -এ পালিশ করা হয় আর দোকানে প্রচুর পরিমানে জামা কাপড় ও রয়েছে ।

সামনে জলের বোতল রয়েছে। ছাতা গুলোর রঙ হলুদ--

অনেক মানুষ অনুষ্ঠানে ঢোল বাজাচ্ছে বিসর্জন যেরকম হয় গণেশের বিসর্জন সেই সময় যেই ঢোল বাজানো হয়অনেকে মিলে সেই ঢোল বাজানো হচ্ছে।

সবুজ পাহাড় অনেক গাছপালা রয়েছে। সবুজ গাছপালা রয়েছে চতুর দিকটা খুব সুন্দর দেখাচ্ছে। আর--

তার সাথে সাথে আবার ছোট ছোট গাছ রয়েছে। অনেক দূরে গেট দেখা যাচ্ছে ।